হ্যাঁ ওগুলো তো আমাদের বলতে গেলে অনেকটা আমাদের প্রতি importance ছিল ওই খেলাগুলো এখন আর নেই তো একদিন না খেলতে পেলে মনটা কেমন করতো লুকো চুরি হম একদম একদম সত্যি তাই তা হলে এখন তো লুকোচুরি একেবারেই লুপ্ত হয়ে গেলো যাকে বলে লুপ্ত হম একদম অনেক খেলেছি ছোটতে লুকোচুরি others যে খেলাগুলো আছে অনেক খেলেছি আর এখন সে হিসেবে খেলা গুলো উঠেই গেছে আমাদের তো এখন কাজের মধ্যে সেই হিসেবে ছোটোকার অনেকগুলোই মনে আছে এখনকার ছেলেগুলোকে ছোট বাচ্ছাদেরকে দেখে মনে হয়ে যে তারা এখন generation এ কি করছে তারা সেই খেলাগুলো নিয়ে কিছু ভাবে না তারা হ্যাঁ এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়ে যে লুকোচুরি খেলা কি তা সেটা তারা বলতে পারবে না একদম একদম এমন তারা দেখে নি এবং plus খেলেও নি

আর তখন আমরা কত খেলেছি সর্ষে খেতে ভাঙা বাড়িতে

হ্যাঁ ঠিক বলেছো আনন্দটাই সেই ছিল সেই দিনে সত্যি তাই আনন্দটা কিন্তু সেই level এর ছিল একটা বলতে গেলে অন্য একটা আনন্দ এখন তো শুধু mobile আর কি

but আহ ভালো লাগলো যে তোমাদের ওখানে cricket খেলাটাকে তবুও একটা মানে খেলার হিসেবে ধরে এখনো রাখা হয়েছে বা তোমরা যে খেলাটাকে নিয়ে চালাচ্ছো ভালো লাগলো শুনে সত্যি ভালো লাগলো কারণ কি cricket হতে পারে আহ সব মানুষের favourite না but যে এই খেলাগুলো এখনো চলছে বা বলতে গেলে market এ এখন খেলা গুলো নেই কিন্তু তোমরা যে চালাচ্ছ এই যে করছো বা যারাই করছে সত্যি মানে তারা ভালো কিছু ভেবে এগুলো করে তার জন্য না আমার তো তাই মনে হয়ে তোমার? হম আমার ও তাই মনে হয়ে কারণ খেলাটাও যে ব্যবস্থা করছে আয়োজন করছে তাতে অনেক ছেলে পিলে যাচ্ছে এবং আকর্ষিত হচ্ছে খেলার প্রতি খেলছে। এবং আস্তে আস্তে ওদের মনোভাবটা change হচ্ছে যেহুতু আমাদের খেলতে হবে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

দাদা গুলো আয়োজন করছে আমরাও যাই মাঝে মধ্যে যাই ওখানে তবে কি বলো তো কাজের মাঝে মোদ~ মাঝে খেলে তৃপ্তি পাওয়া যায় না বলতে গেলে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

আসল ব্যাপার তা না আসল ব্যাপার হচ্ছে দেখো কাজে গেলে সকাল দশটায় যাই বাড়ি ফিরতে পাঁচটা সারে পাঁচটা ছটা খেলাটা খেলবো কখন তাই না?

কারণ কাজ ও করতে হবে তবে খেলাটাও জরুরি

সাস্থের পক্ষে পুরো পুরি জরুরি কারণ খেলা ধুলো করলে দৌড় দৌড়ি ছুটো ছুটি সব রকম সুবিধা পাওয়া যায় একদম ঠিকই বলেছো একদম গো সেটাই সেই জন্য তো এখনকার যুগের সময় আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ ঠিক বলেছো কারণ কি বলতে গেলেই যেমন আমাদের অনেক পশু এখন হারিয়ে গেছে সেরকম খেলা ধুলো গুলোয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের life থেকে

তাই তো তুমি লুকোচুরি টা দেখো না এখন কোটা ছেলে লুকোচুরি খেলে আমার তো মনে হয়ে না যে এই generation এ যারা আছে তাদের মধ্যে যদি বলা যায় লুকোচুরি টা কি আমার মনে হয়ে না যে কেও বলতে পারবে তোমার কি মনে হয়ে? সেটাই তো কারণ তো ওরা দেখে না বা শোনে নি এখন কি শোনে mobile mobile mobile তা ছারা তো কিছু শোনে নি

কারণ যেখানে বসবে mobile ছারা mobileT. V. এইসব others কিছু না

আগে খেলার জন্য মারধর করতো বাবা মা এখন mobile মানে খেলতে যাওয়ার জন্য মারধর করছে বুঝতে পারলে অবনতি ঘটেছে তা হলে কার মাঠে বলো

এভাবে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে আমার যতটুকু মনে হয়ে যেভাবে আস্তে আস্তে সব এখন যে batman cricket চলছে football চলছে হয়তো দশ বছর পর কুড়ি বছর পর এই খেলাগুলো উঠ~ মানে উঠে যাবে একদম বলতে গেলে but আশা করি যে না ওঠাটাই better কারণ সাস্থের পক্ষে সত্যি আমরা gym টিম তো এখন যাই না কিন্তু অনেক খেলা ধুলাতে অনেক সাস্থর পক্ষে আমাদের জরুরি সেই হিসেবে সেটাই তবে তোমরাও আস্তে পারো আমাদের এই cricket tournament এ যোগদান করতে ভালো লাগবে দেখবে তোমাদের নিশ্চই আম বললে আম~ আমি তোমাকে জিজ্ঞেস করতাম তার জন্য না কিন্তু আমার এখানে যতজন আছে আমি দেখি কথা বলি একবার যদি হয়ে সেরকম না হলে আমরাও আমি যদিও বা না খেলি, আমি ততটা ভালো খেলতে পারি না but আমাদের এখানে আছে অনেকজন যে cricket পছন্দ করে অনেক friend এর মাঝখানে তো তাদেরকে বলে দেখবো যদি সেরকম বলে তাহলে নিশ্চই আমি তোমাকে একবার জানাবো phone করে বুঝলে তবে দেখো তোমার বন্ধু বন্ধুদের কে বলো ভালো একটা আয়োজন করা হয়েছে এখানে এলে মজা পাবে এবং সবার সাথে একটা মিলে মিশে খেলার যে পরিবেশটা

নিশ্চই এবং আরো আমাদের বন্ধু বান্ধব অনেকজন কে বলেছি আমাদের এই tournament এ যোগদান করতে

হ্যাঁ আনন্দটাই অন্য রকম হয়ে ঠিক আছে আমি বলে দেখবো বুঝলে আমি কথা বলি যদি সেরকম হচ্ছে তো আমি তাদেরকে বলছি কি জানাচ্ছি আমি পরবর্তীতে তোমাকে একবার জানিয়ে দেব সেই ঠিক আছে তো football খেলার আয়োজন হবে আমাদের পরের মাসেই হবে star tournament footballer তখন না হলে আমাকে বলো একবার আমি যদি পারি তাহলে আমি যদি কাজের মধ্যেও ফাঁকা থাকি তো football টা কম বেশি আমি খেলি ভালো তো সেই হিসেবে আমি যাওয়ার চেষ্টা করবো এবং আমাকে একবার জানাবে আমি তাহলে তোমাকে বলে দেব গেলে বলবো না গেলে বলে দেব ঠিক আছে? হম তো এই football খেলার জন্য যেটা দেন ওই কি বলে ওটা কোনটা যেটা একটা banner দেয় না যেগুলো হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো বুঝতে পেরেছি বলো হ্যাঁ ওটা আমাদের ছাপানো হয়েছে তবে ওটাতে যে rules গুলো আছে সেগুলো তোমাকেও জানিয়ে দি ঠিক আছে?

যেমন ধরো মানে প্রত্যেকটা team কে নিজস্ব jersey আনতে হবে ball আনতে হবে

বুঝলে ন জন করে player থাকবে

এবং আমাদের এখানে যে referee বা committee থাকবে না তাদের কথাই মেনে চলতে হবে কারণ যেহুতু তারা citizens senior সেটাই সেটাই মেনে নিতে হবে তারা ভুল বলবে না সঠিকই বলবে কারণ সেখানেও তো senior দাদারা আছে আমাদের থেকে ওরা ওদের জ্ঞান অনেক বেশি এসব football খেলা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

ঠিক আছে তাই করবো বুঝলে আমি তোমাকে একবার জানিয়ে দেব আর তোমার যেগুলো বললে আমি মনে রাখবো আর তুমি আরেকবার জানিয়ে দেবে বুঝলে? ঠিক আছে তাহলে পরে কথা হবে ঠিক আছে? হ্যাঁ বেশ পরে কথা হবে রাখি তাহলে

আজকে একটা নতুন উম চিকেন রান্না নিয়ে বলবো মুরগির মাংস নতুন ভাবে কি করে করা যাই আজকে এইটা বানিয়ে ছিলাম তো সেটা আমি বলি। আমাদের লাগবে ওই পাঁচশো মতো আহ মুরগির মাংস তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে উহ একটা বড় বাটিতে নিয়ে আহ চিকেন মুরগির মাংশোটার মধ্যে

একটু কাশ্মীরি লঙ্কার গুরু, আর সাথে একটু আদাবাটা, একটু রসুন বাটা ওই এক চামচ এক চামচ মতো সব পরিমাণ গুলো নিয়ে সেটা কে ভালো করে আহ মাখিয়ে তার সাথে দু চামচ মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় মোটামুটি এক ঘন্টা মতো ওটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে তারপর কড়াইতে উম তেল দিতে হবে পরিমান মতো যতটা লাগে তেল দিয়ে আহ তেলের মধ্যে উম সামান্য হম কুচোনো পেঁয়াজ দিতে হবে প্রায়ই আহ বড়ো বড়ো সাইজ এর চারটে মতো পেঁয়াজ হলেই হবে তো পেঁয়াজ টাকে দিতে হবে দিয়ে উম ওটাকে হম ভালো করে আহ ভাজতে হবে ভেজে তাতে দিতে হবে হম চারটে উহ বা কি পাঁচটা মতো যে যেমন ঝাল খায় চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আহ কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিতে হবে আর তার সাথে পেঁয়াজ টা ভাজার সময় একটু খানি চিনি তাতে ভালো করে ভেজে নিয়ে আহ বেশ আহ লাল লাল মতো হয়ে আসবে তারপর সেখানে দিতে হবে একটু খানি দুটো টমেটো পিউরি দুটো টমেটো বেটে নিয়ে দুটো টমেটো বাটা টাকে ওর মধ্যে দিতে হবে দিয়ে ভালো করে ওটাকে ভাজতে হবে ওটাকে ভালো করে আহ ভেজে নেয়ার পর তার মধ্যে দিতে হবে আর একটু এক চামচ মতো আর একবার আদাবাটা, আর এক চামচ রসুন বাটা, এক চামচ জিরে গুড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালো করে ওটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নেয়ার পর বেশ আহ খানি খুন ধরে কসিয়ে নেয়ার পর ওর মধ্যেই দিতে হবে ওই যে উম মাখানো মাংসটা ছিল ওই মাংসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ওটাকে দিয়ে বেশ ঢাকা দিয়ে বেশ ভালো করে কষতে হবে বেশ অনেকক্ষন ধরে কষানোর পর তারপরে হম যখুন দেখবো যে উম একটু কষানোর পর মাংসটা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে

তারপর একটু খুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা বেশআহ প্রায় দশ মিনিট পর তারপর যদি দেখা যায় যে উম সেদ্ধ হয়েছে তখন ওটাকে উম আস্তে আস্তে গা মাখা করে নিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে নামাবার আগে ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে একটু খানি এক চিমটে মতো গরম মসলা দিয়ে তারপর ওটা কে ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেলো আমাদের নতুন মুরগির মাংস রান্না এরপর আসি আর একটা রান্না নিয়ে যেটা হচ্ছে আহ

এরপর টুকরো করে কেটে নেয়ার পর কাঁচা কলাটা প্রেসারে এ সেদ্ধ করতে দিতে হবে তার মধ্যে কাঁচা কলার সাথে দুটো আলুও দিতে হবে দিয়ে ওটাকে আহ সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেয়ার পর আহ তারপরে ওটা তে জল ঝরিয়ে ওটাকে ভালো করে মাখতে হবে বেশ একটু শক্ত শক্ত মতো হবে যদি দেখি যে না ওটা একটু উম শক্ত হয়নি তো ওটা কি করবো তাতে একটুখানি পরিমান ব্যাসন দিয়ে দিতে হবে দিয়ে ওটাকে ভালো করে শক্ত করে আহ ছোট্ট করে আহ ছোট্ট ছোট্ট গোল আকারের বল বানিয়ে নিতে হবে, গোল গোল ছোটো ছোটো বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিতে হবে কড়াইয়ে তেল দিয়ে আহ ওই ছোটো ছোটো বল যে গুলো বানাবো সেগুলো কে ভেজে নিতে হবে একটা একটা করে ভেজে নিতে হবে যেই একটা একটা করে ভাজা হয়ে গেলো ওইগুলো কে তুলে রাখতে হবে এবার ওই তেলের মধ্যেই উম আর একটু তেল দিতে হবে আর একটু তেল দিয়ে আহ ওতে দুটো উম বড় আকারের পেঁয়াজ কে কুচি কুচি করে কাটতে হবে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিতে হবে একটু খানি উম এলাচ আর একটু দারচিনি, জিরে আর লংকা ফোড়ন দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজ গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ টা যেই লাল লাল হয়ে আসবে ওর মধ্যে দিতে হবে একটু খানি রসুন বাটা, একটু খানি আদাবাটা একটু খানি জিরে বাটা, একটু খানি ধনে বাটা সব এক চামচ এক চামচ মতো দিতে হবে দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিতে হবে একটু হলুদ আর একটু কাশ্মিরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন, একটু খানি মিষ্টি তারপর অনেক্ষন ধরে উম ভালো করে কষাতে হবে আর যখন দেখবো উম কষানো উম মাঝামাঝি পর্যায়ে এসে গেছে তখন তাতে দেবো প্রায় দুটো টুকরো করা একটু ছোট্ট ছোট্ট টুকরো করে টমেটো টমেটো গুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে উম কষিয়ে নিয়ে আহ যদি দেখি কড়াই তে লেগে যাচ্ছে তখন ওতে সামান্য পরিমান দিয়ে দেবো জল সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে আরো ভালো করে উম কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে উম যখন দেখবো একটু তেল ছেড়ে যাচ্ছে তখন ওর মধ্যে জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে তারপরে একটু যখুন ওটা জিনিস টা ফুটবে তার মধ্যে ওই যে ভাজা আহ কাঁচা কলার কোপ্তা গুলো ছিলো সেগুলো ওই ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে যখুন একটু ফুটবে তারপরে একটু উলটে দেব, দিয়ে ওটাকে আহ একটু খানি যদি কেউ লঙ্কা বেশি ঝাল খায় তাহলে লাল লঙ্কার গুঁড়ো একটু খানি দিয়ে ওটাকে নামিয়ে নেবো তা তারপরে তাহলেই ওটা ready হয়ে গেলো তৈরী হয়ে গেলো তো ওটাকে এই ভাবে তৈরী হলো আহ কাঁচা কলার কোপ্তা এবার ওর সাথে আর একটা আহ আজকে বলি যেটা হচ্ছে আহ পটোল এর একটা পটোল সর্ষে গোটা পটোল গুলোকে ওই ভাবে আহ ছাড়িয়ে নেয়া হলো নিয়ে পটোল গুলোকে কাটবোনা মাঝে খোলা গুলো কে ছাড়িয়ে নিয়ে মুখের দিকটা সামান্য একটু চিরে দিয়ে পিছনটা একটু খানি চিরে দিয়ে আর মাঝখান টা একটু খানি চিরে দিয়ে পটোল গুলো গোটাই থাকবে দিয়ে ওরকম ভাবে সমস্ত পটোল গুলো কে কেটে কড়াইয়ে তেল দিয়ে গোটা পটোল গুলো কে একটা একটা করে ভেজে ভেজে ওই ভাবে তুলে রাখতে হবে

পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা বাটিতে একটু খানি দু চামচ কি তিন চামচ মতো যেমন পটোল এর পরিমান থাকবে তিন চামচ মতো নেবো সর্ষে তার সাথে নেবো একটু খানি আদাবাটা, একটু খানি জিরে বাটা দিয়ে ওটাকে বাটিটার মধ্যে মেশাতে হবে একটু খানি জল দিয়ে এবার এই কোরাই এর তেল এর মধ্যে দেব দুটো টমেটো দুটো টমেটো কে কেটে কুচি কুচি করে করাই এর তেলের মধ্যে দিয়ে দেবো লংকা পাঁচফোড়ন এর সাথে তার সাথে দেবো একটু খানি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ওটাকে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে যে বাটিতে সর্ষে আদা জিরে ওটা গুলে ছিলাম সেই মিশ্রণ টা ঢেলে দেব ঢেলে দিয়ে ওটাকে ভালো করে কড়াই তে কষাতে থাকবো জল দিয়ে দিয়ে জল দিয়ে অনেক্ষন কসিয়ে নেয়ার পরে যখন দেখবো যে ওটা উম সর্ষেটা থেকে একটু খানি তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে তখন ওই ভাজা পটোল গুলো ওর মধ্যেই দিয়ে দেবো ভাজা পটোল গুলো দিয়ে একদম কড়াইয়ে সমানে নেড়ে যেতেই হবে সমানে নেড়ে নেড়ে যখন ওটা গায়ে একদম পটোল এর গায়ে সর্ষেটা লাগা লাগা মতো হয়ে আসবে তখন কি করব ওই উম ভালো করে নামাবার আগে সর্ষের তেল নিয়ে ছড়িয়ে আবার ওটাকে একটু খানি ভাজা ভাজা করবো অনেক্ষন এই ভাবে আহ ভাজা ভাজা করার পর তারপরে আমি ওটাকে নামিয়ে নেবো এটা ভীষণ ভালো একটা জিনিস খেতেও খুব ভালো লাগে বিশেষ করে উম শুকনো ভাতে ওই পটোল সর্ষেটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আহ তো এটা পটোল ছাড়াও আর একটা যেটা হয়ে এটা সিম দিয়েও এরকম করা যায় সিম টাকে আগেই থেকে সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ করে নিয়ে ওটাকে ওই ভাবে তেলের মধ্যে ভেজে ওটাকে তুলে তুলে রেখে আহ এভাবে সর্ষে আর ওই Hello hello হ্যাঁ দাদা বলুন কেমন আছেন? আমিতো ভালোই রয়েছি তুমি কেমন রয়েছো বলো? আলোআছি আপনাদের ওখানে weather কেমন আছে এখন? weather টাতো বেশ,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 ঠান্ডা কি খুব বেশি পড়েছে ঠাণ্ডাতো পড়েছেই কারণ আমাদের এই দিকটা মনেকরুন normally বালি মাটির দেশ এটা তো আমাদের west bengal এর middle জায়গা, তো এই দিকের ঠান্ডা খুব বেশিও পড়েনা খুব কমও হয় না তোমাদের ওদিকের কি খবর? এই দিকেও প্রচন্ড ঠান্ডা পড়েছে আহ মোটামুটি সকাল থেকে খুব কুশায়া থাকছে আর রাতের বেলাতেও মোটামুটি আটটা সাড়ে আটটার পর খুবই কুয়াশা হচ্ছে, কুয়াশা টা তো অবশ্য আমাদেরও এদিকেও হচ্ছে সকালে দেখছি কিন্তু আমি তো ঘরের মধ্যে ছিলাম বলে ঠান্ডাটা অতোটা বুঝতে পারিনি বাইরে বেরোলে পরে বোঝাযাচ্ছে যে, হাত পা জমে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে already হ্যাঁ তোমাদের ওই দিকে তো একটু বেশিই ঠান্ডা পড়বে হ্যাঁ আর রোদ কি রকম? রোদ কি খুব দেরি করে উঠছে? হ্যাঁ তাও সাড়ে দশটা এগারোটার দিকে রোদ উঠছে মনে করো কুয়াশা হয়ে থাকছে সকাল থেকে হম তো সেই কারণে একটু অসুবিধা হয়, রোদ না উঠলে তো ঠান্ডাটার প্রকোপটা একটু বেশিই লাগে একদমই তাই এগুলো depend করে যারা মনে করো সমুদ্রের ধারে থাকে তাদের তো ঠান্ডা কম হয় weather ওদের তো changes হয় না সেরকম ভাবে। একদমই তাই আর বৃষ্টি ওখানে কি এখন কোনো পূর্বাভাস আছে? না এখন তো বৃষ্টির পূর্বাভাস প্রথমত নেই আর এদিকে আমাদের এদিকে তো শীতকালীন বৃষ্টিপাতটা হয় না। শীতকালীন বৃষ্টিপাত যে weather যেটা বলছো তুমি এগুলো আমাদের south india হয় আমি দেখেছি শীতকালীন বৃষ্টি। South এর চারটে আচ্ছা state রয়েছে হম ওগুলোতে শীতকালীন বৃষ্টিপাত হয় আচ্ছা আর এখানে এখন এমনিতে আহ বৃষ্টি পর, যে খুব জমিয়ে ঠান্ডা পরে সেটা কি এখন আর বৃষ্টির সম্ভাবনা সেই বৃষ্টির যে সম্ভাবনাটা নেই? মুহূর্তে তো বৃষ্টির সম্ভাবনা সে রকম নেই কিন্তু weather তো এভাবে কেউ বলতে পারেনা না suddenly কি হবে না হবে? একটা মনে করো ঝটকা মেঘ কোন কারণে কোন area আই এল বৃষ্টি হয়ে গেলো সেটা আলাদা জিনিস হম সে তো অবশ্যই যেমন তুমি দেখো না, কয়েকদিন এখন weather এর এমন খামখেয়ালিপনা কখন কি হয় না হয় কেউ বলতে পারে না। একদমই তাই সে দিনকে যেমন দেখছিলাম যে হঠাৎ আসামে এত তোমার আমাদের যেটা শিলাবৃষ্টি বলে এত পরিমান শিলাবৃষ্টি হয়েছে ওদের সমস্ত রাষ্ট্র সাদা হয়েগেছে। এখানে শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায়না না একদমই, আমেরিকায় যেরকম দখলে তো কি হল কয়েক দিন আগে? হ্যাঁ একদম তুষার ঝড় যেটা হল ওদের হম হম minus পঁয়ত্রিশ, চল্লিশ degree temperature ভাবা যায় আমরা হলে এমনিই মারা যাবো হ্যাঁ সেটাই তো কিন্তু আবার বিজ্ঞনীর বলছে না কি আবার ice যুগের শুরু হবে পুনরায় আবার নতুন করে বরফের যুগ আসবে? তা হলে বলছে আচ্ছা কলকাতাতেও কিন্তু বরফ মানে তুষারপাত হতে পারে এরকম সম্বাবনা আছে ভবিষ্যতে আচ্ছা আচ্ছা। আর weather এর যে পরিস্থিতি আর যা চলছে, এইযে global warming এটাতো weather এর জন্য বিশাল বড়ো একটা সমস্যা না একদমই তাই একদমই তাই যেহারে মেরু প্রদেশের বরফগুলো গলে যাচ্ছে, এতে প্রাকৃতিক ভারসাম্য টাও নষ্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে সুমদ্র পৃষ্ঠের জল খুব পরিমানে বৃদ্ধি পাচ্ছে। একদমই ঠিক বলেছেন আপনি এতে জল বৃদ্ধি পাওয়ার ফলেই তো বলছে যে দুহাজার পঞ্চাশ সালের মধ্যে মুম্বাই, চেন্নাই, কলকাতার মধ্যে, সেটাই তারমধ্যে সেগুলোও তো একটা সমস্যার ব্যাপার না একদমই তাই একদমই আমি একমত কিন্তু এর জন্য মানুষ সচেতন নই না। এটা অতিরিক্তি গাছ কাটার ফলে আমাদের weather এর উপর এই প্রভাবটা পড়ছে আমার যা মনে হয় আপনার কি মনে হয়? গাছ তো কাটা চলছে তার সঙ্গেও তো pollution টা তো কমছে না দিন দিন, দেখো তুমি গাড়ি কলকারখানা আরো অন্যান্য যেগুলো রয়েছে pollution যেগুলোতে হয় pollution তো কমছে না একদমই একদমই তুমি যদি কলকাতায় যাও, বাস গুলোকে দেখবে ওর ধোঁয়ার colour গুলো দেখবে তুমি যদি গিয়ে থাকো নিশ্চই বুঝতে পারবে হ্যাঁ আমি একদমই দেখেছি সেটা কি রকম ভয়ানক কালো, দেখবে কতটা carbon তোমার প্রচুর পরিমানে carbon ছাড়ছে একদম একদম সর্বপ্রথমে গাড়িগুলোকে বন্ধ করে check করা একান্তই দরকার।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 তার জন্য তো দূষণই দায়ী অবশ্যই নিঃসন্দেহে কেননা মানুষ তো সেই জিনিস টা কে শেষ করছে না মানুষের এই poliution এর ফলে রোজ দেখো পৃথিবী থেকে, কোন না কোন একটা প্রজাতি শেষ হয়ে যাচ্ছে একদম একদম তারপর তো মানুষের লোভ রয়েছেই যে জন্যে জঙ্গলে গাছ কাটা মানুষের জনসংখা বৃদ্ধির ফলে, এই যে বাসস্থান বৃদ্ধি হচ্ছে তার জন্য বিভিন্ন রকম অসুবিধা এইগুলো তো continue হচ্ছে না একদমই তাই তা সেই জিনিসগুলো মানুষের একান্তই খেয়াল করা দরকার। খেয়াল না করে মানুষের জীবনে তাদের বেশ কিছু বিপর্যয় টেনে আনছে তুমি গরম বলো প্রচন্ড যখন গরম হবে জল কষ্টের সৃষ্টি হবে হম হম একদমই জল পাবে না, চাষবাস করারও জল পাবে না হম হম একদম ঠিক একদমই আমি একমত তোমাদের তো পাথরের মাটি তাই না? তোমাদের সেই হ্যাঁ হ্যাঁ একদম তাহলে তোমরা জলকষ্ট টা আরও বেশি বুঝতে পারবে আমাদের থেকে,

সে জন্য বলছি যে এখন ধান চাষ কম করো শীতের দিনে,

একদমই আহ এই যে এখনকার দিনে এই যে প্রাকৃতিক দুর্যোগে এতটা প্রভাব বেড়ে গেছে যখন তখন কালবৈশাখী, যখন তখন ঝড়, তুফান বিভিন্ন রকম টর্নেডো আসছে,

যেটা শীত মোটামোটি আরো এক-দু মাস থাকার কথা অবশ্যই শীতটা তো এখন আগে আমরা কতগুলো কাল পড়েছি বলো? অনেক গুলো কাল পড়েছি, হম যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হ্যাঁ হ্যাঁ শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এগুলো আমরা পড়েছি হ্যাঁ হ্যাঁ একদমই একদমই বর্তমানে কালগুলো তোমার তিনটে দাঁড়িয়ে গেছে না কিছুদিন হ্যাঁ। কিছুদিন বর্ষা আর বাকিটা হ্যাঁ একদম একদম আর অন্যান্য কালগুলো তো হারিয়ে গেছে একদম কেবল খাতা কলমেই রয়েগেছে ওগুলো একদমই তাই, সে কাল গুলোর প্রাধান্যতা এখন আর দেখাই যাই না অবশ্যই কারণ এই যে pollution তৈরি করছে যার জন্য weather change হচ্ছে weather change এর ফলে কত কি problem সৃষ্টি হচ্ছে যার জন্যে আমাদের যে, ওজোনস্তর রয়েছে বায়ুমন্ডলের হ্যাঁ ওটাই কিছু কিছু জায়গায় ফুটো হয়েগেছে,

এই covid এর lockdown এর সময় weather টা একটু ঠিক হয়েছিল বলতে পারো pollution টা কম হওয়ার ফলে হ্যাঁ তার একটাই কারণ ছিল pollution কম হয়েছিল সেটাই তো ভাবার বিষয়, কিন্তু মানুষ যদি এখনো না ভাবে তো এরপর ভাবতে গেলে অনেক time

কারণ সেই মানুষের একটা স্বভাব আছে না যে যতক্ষণ না আমার হচ্ছে ততোক্ষণ আর তার যে কোন একদম ঠিক কথা যখন নিজে অসুবিধাই পড়বে তখন বুঝবে, একদমই ঠিক কথা তুমি শীত বলছো তোমরা যেমন weather এ শীতে কাঁপছো হম হম তুমি কলকাতায় যাও অত ঠান্ডা নেই,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 আচ্ছা আর কিছু লাগবে না আচ্ছা। বিভিন্ন জাইগায় বিভিন্ন এরকম রয়েছে অবশ্য যেমন north bengal এ উহ বরফও পড়ছে বেশ ভালোরকম হম ওই দিককার আহ weather টা আমাদের থেকে এখানকার থেকে অনেক ভালো আর এদিকে দূষণও তো অনেক কম গাছপালা গুলো ওদের বেশি না পাহাড় পর্বতে আহ ওই জন্য দূষণটা ওদের কম,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 একদমই আমরা হয়তো ভাবছি যে গাছ জন্মাচ্ছে খুব ভালো জিনিস হম কিন্তু সাহারা মরুভূমির মতো জাইগায় গাছ জন্মানো টা একটা অস্বাভাবিক হম বিষয় একদমই তাতে তো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে অবশ্যই,